Hello হ্যাঁ বলো কেমন আছো? আমি ভালোই আছি, তুমি কেমন আছো? ভালোই আছি বলছি আহ final খেলা দেখেছিলে? হ্যাঁ দেখেছি কিন্তু পুরোটা দেখার time পাইনি আসলে মাঝখান দিয়ে একটু একটু দেখেছি আবার উঠেছি আবার last টুকু দেখেছিলাম ভালো করে।

হ্যাঁ তারপর তো ওই অপরাজিতা একশো ছেচল্লিশ রানে তোমার ঢাকা আহ বিপক্ষে final এ সাতান্ন রানে জয় পায় হ্যাঁ এই প্রক্রিয়ায় তো charismatic westindies batsman চোদ্দটা ছক্কা মেরে নিজের record ও ভেঙে দিয়েছে তো একটি T twenty innings এর সবচেয়ে একটা অনেক বড়ো একটা বিষয় হ্যাঁ হ্যাঁ তখন কি হয়েছিল ওই একশো ছেচল্লিশটি নাকি হ্যাঁ হ্যাঁ ওটাই ওইটার কথাই বলছিলাম তারপরে ওই দুহাজার তেরোরটা দেখেছিলে কি? দু হাজার তেরোর বলতে ওই যে যেটার জয়ী হয়েছিল হ্যাঁ হ্যাঁ হ্যা ওই জ্যামাইকান কিং বদন্তি ইন্ডিয়া প্রিমিয়ার লীগের IPL তোমার দুহাজার তের যে সংস্করণ রয়েছে ওখানে তো রয়েল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর বনাম মানে রয়েল চেলেঞ্জর্স ব্যাঙ্গালোরের সাথে পুনা ওয়ারেসের যে খেলাটা ওটাতো বেশ ভালোই হয়েছিল ওখানে তো ওই অপরাজিত একশো পঁচাত্তর রান করেছিল এবং সেই সময়তেই ওই ছেষট্টি বলে আরকি সবথেকে বেশি সতেরোটা রাতে কর~ করেছিল ও সেখানে কত বলে হম জিতেছিল গো ওই জায়গাটা দেখা হয়নি ঠিক ওখানে তো প্রায় ছক্কার record ছাড়িয়ে যাওয়ার পাশাপাশিই ছিল আর গেইল সম্বভত তার T twenty প্রচারে একমাত্র আরকি অবশিষ্ট ফাঁকা box এ ঠিক দিয়েছিলেন এবং tournament final এ তো সেঞ্চুরিও করেছিল সাথে আর চারদিন আগেই তোমার ওই বিপক্ষে মাত্র একান্ন বলে অপরাজিত একশো চব্বিশ রানে আরকি

হ্যাঁ আর ওই BPL এ প্রথম ব্যাটম্যান হিসাবেও তো পাঁচটা সেঞ্চুরিও করেছিলেন হ্যাঁ ওই খেলাটা তো আরো দুর্দান্তই হয়েছিল, এমনিও তো গেইল বেশ ভালই খেলে, আর জানতো সেই তালিকাটা সেখানেই শেষ নয় সেখানে তো প্রথম বার কি batsman হিসেবে first এ BPL সেঞ্চুরি করলো তার সাথে ওই game ই সংক্ষিপ্ত তম format এও গেইল এগারো হাজার রানের সীমা প্রায় অতিক্রম করেছিল সেটা মানে হম মানে ওই সব কিছু আর কি অতিক্রম করে গেছে আর কুড়ি টির বেশিও T twenty সেঞ্চুরি করার প্রথম তিনি batsman এবং প্রথম খেলোয়াড় যিনি BPL এ একশো ছক্কা হাঁকিয়াছে ভাবা যায় বলো একশো ছক্কা মানে দুর্দান্ত খেলেছিল কিন্তু সেই ম্যাচটাতে হ্যাঁ সে আর বলতে আর সেই সবাইতো ওই innings এ তো অনেক নাকি গোলমাল ও হয়েছে শুনছি হ্যাঁ ওইতো ওই একশো ছক্কার পরেই তো সব আরকি innings এ আরকি ঠিকঠাক গণনা হয়নি গোলমাল হয়েছিল হ্যাঁ অনেক নাকি আহ গুরুতর অনেককটা ভুল নাকি প্রমাণিত হয়েছে পরে? হ্যাঁ যখন ওই সাকিব আলী হাসান ওই বাইশ রানে নেমে পড়লো আর তখন তো ওই ম্যাক কালাম ওতো ভাগ্যবান ছিলেন যখন তিনি আবু হেতারের করেছিলেন যা তাড়া করেও driving করেও নিশ্চিত করতে পারেননি বোলার আর ব্যাটম্যানরা যেহেতু একটি overdrive এর মধ্যে গিয়েছিলো তাই এগুলোই আরকি তাদের একটা ভুল হয়ে গেছে আর এই ভুলের জন্য কিন্তু তাদের অনেকটা মানে ক্ষতি হয়েছে ব্যায়বহুল ও কিন্তু হয়েছে ওটাতো বোঝা যাচ্ছিলো এবার এইটাই হয়েছে ওইখানে ওটা কি ওটার জন্য হয়েছে যে rangers batsman রা যেহেতু ওই আহ overdrive এর মধ্যে দিয়েই গিয়েছিলো তার জন্য কি? হ্যাঁ হ্যাঁ তার জন্যই তো আরকি আহ ওই প্রথমে তো তারা মানে driving করেও নিশ্চিত করতে পার~ পারছিলো না আর মাঝখান থেকে তো ওই ভাগ্যবান ম্যাককালাম আরকি ছিল যখন তিনি আবু হেতারের delivery তে করেছিল কিন্তু ভুল হয়েছিল সাকিব আলীর ওই বাইশ রানে না নাম না নামলে হয়তো ঠিক থাকে হতো কিন্তু ওই নেমে পড়েছিল বলেইতো আরকি ভুলটা হলো তবে এই ভুল কিন্তু তাদের অনেক ব্যায়বহুল আরকি হয়েছে দলটার জন্য ওই খেলাটা কি দেখেছিলে ওই পঞ্চম ইউকেটে তারা যেই জুটিটা ছিল জুটিটা কিন্ত বেশ ভালো খেলেছিল হ্যাঁ ওইতো জবাবে ঢাকা নির্ধারিত কুড়ি ওভারে তো নয় ইউকেটে একশো ঊনপঞ্চাশ রান করতেও সক্ষম হয়

আরকি জুটি গড়েছিল তারা আর যদি রান যোগ করে তাদের তাহলে অন্য দলের থেকে কিন্তু আরকি অন্য দল আরকি শোচনীয় ভাবে কিন্তু বার্থ হয় তাইনা? হম সেটাইতো বার্থ না হয়ে তার কোনও উপায় নেই আর এদিকে BPL এ দুহাজার সতেরো ক্রিস গেইল হচ্ছে ডায়মন্ড তাইসের বিপক্ষে সাতান্ন রানেও জয় জয় ছিল

আর যখন তারা ঢাকা ডেনামের্সএ গেলো তখন সাতান্ন রানে আরকি পরাজিত হলো এটাই একটা দুঃখের বিষয় তবে গেইল কিন্তু খুব ভালো আরকি খেলে হ্যাঁ মানে হ্যাঁ তুমি ভাব যে ওই আহ আর একটা জিনিস ভাব যে আহ আঠারোটা ছক্কা মেরে নিজের record ভেঙেছেন এটা কিন্তু বড়ো কথা বিশাল হম ওটাতো রয়েছে ওটাতো তোমার ওই charismatic westindies batsman রা মনে হয় হম কিন্তু কিন্তু খুব ভালোই খেলেছে গেইল তুমি ভাব এগারো হাজার রানের সীমা অতিক্রম করাটা কিন্তু খুব একটা ইয়ে নয় সহজ নয় আবার কুড়িটির ও বেশি তো T twenty তে সেঞ্চুরি ও করেছে এমন একজন batsman সেটাতো হয়েছে আর সে প্রথম খেলোয়াড় যে কিনা BPL এ একশোটা ছক্কা হাকিয়েছে। আর জন্যই তো গেইল কে আমার এতো ভালো লাগে। তার জন্যই তো খেলাটা আরকি পুরোটাই দেখেছি আমি হ্যাঁ আমার আবার কি বলতো পুরোটা দেখা হয়নি, সেইদিন একটু কাজ ছিলো তো, কিছুটা কিছুটা দেখেছি আর কত বল টল করেছিল সেগুলো ওতো মানে মনোযোগ দিয়ে দেখা হয়নি। সেটাই আমরাতো সবাই মিলেই দেখেছিলাম আর যেদিন যেদিন খেলা ছিল বিশেষ করে গেইলের যেদিন যেদিন খেলা ছিল সেদিন তো আমরা miss ই করিনি প্রত্যেকটা বল রান একদম হিসেবে করে করে দেখেছি ওই innings এরতো অনেক গোলমাল ও হয়েছিল দেখছিলাম কিন্তু তবুও ভালোই খেলেছিল হ্যাঁ আমরাও তো সবাই একসাথে বসে খেলা দেখি তো এইবার কিন্তু হলে সবাই একসাথে এক জায়গায় দেখা হবে কিন্তু হ্যাঁ নিশ্চই তুমি এসো আমাদের বাড়িতে একদিন আর কবে গো রয়েছে আবার next আহ সেটা ঠিক বলতে পারবোনা তুমি দেখেছো নাকি? না না সেরকম তো এখনো কিছু শুনিনি, শুনলে হয়তো আহ তোমাকে আমি তাহলে জানিয়ে দেবো আর তোমার বলো দুহাজার সতেরোর টা বেশি ভালো লাগলো নাকি দুহাজার তেরোটা? আমরা তো দুহাজার আহ সতেরোর টাই বেশি ভালো লেগেছে কারণ একটা মানে record ভাঙা হয়েছে তারপরে একশো ছেচল্লিশ রানে অপরাজিত ছিল ঢাকা ডায়মন্ড টাইজের বিপক্ষে Final এ সাতান্ন রানে জয় পেয়েছিল, এরম অনেক তারপর বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল তাই জন্য দুহাজার সতেরোটাই আমার best মনে হয়েছে ও আমারতো দুহাজার তেরোরটা আরকি বেশি ভালো লেগেছে কারণ ওখানে তো ওই জ্যামাইকান ছিল আর ইন্ডিয়ার প্রিমিয়ার লীগের icon আরকি কিংবদন্তি যাকে বলা হয় আর ওই~ ওইখানেই তো আরকি দুহাজার তেরো সালেই তো রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোরের সাথে পুনে ওয়ারিশের যে খেলাটা হলো `ওটার জন্য আমার আরো বেশি আরকি ভালো লেগেছে দুহাজার তেরো সালের খেলাটা ওখানেই তো একশো পঁচাত্তর রানে অপরাজিত থাকার সময় ছেষট্টি বলে আরকি সব থেকে বেশি সতেরোটা রান করেছিল হ্যাঁ সত্যি এটা মানে স্মরণীয় এই দুটো সালই কিন্তু স্মরণীয় হ্যাঁ কোনোটাই কিন্তু মানে ফেলে দেওয়ার মতন না না না এবার কিন্তু খেলা হলে অবশ্যই এসো আমাদের বাড়িতে সবাই একসাথে বসে দেখবো আর ভালোও লাগবে তোমার আসা করি হ্যাঁ একসাথে খাওয়া দাওয়া হবে একটু একসাথে time কাটানো হবে তোমরা এই match এর জন্য কিছু celebration করেছিলে নাকি?

ও আচ্ছা আমাদের এখানেওতো বিশাল আরকি আয়োজন হয়েছিল ওই হম সবাই আরকি দেখছিলো না পাড়াতে মানে যখন জয় করলো আর ছক্কার পর ছক্কা দিচ্ছিলো তখনতো খুব আরকি হইচই পরে গেছিলো আমাদের এখানে সবাইতো খেলা দেখে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানেও সে কি বাজি ফাটানো বিশাল celebration হ্যাঁ next বার কিন্তু চলে এসো আমাদের এখানে, আমাদের এখানে প্রচুর আনন্দ হয় একসাথে খেলা দেখা যাবে, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, তাহলে আবার পরে কথা হবে। আচ্ছা আচ্ছা রাখি।

কি করে আমরা আমাদের business এর জন্য traffic convert করব less than self generate তো চলো দেখা যাক তো first এই create lead magnet তো first তোমাকে lead magnet create করতে হবে এবং এখানে lead magnet বলতে কী বোঝানো হয়েছে friend যে free তে তোমার potential customer কে এমন কিছু manipulate করতে হবে সেটা পাওয়ার জন্য তারা তাদের contact details শুনবে কিছু তোমার সঙ্গে তারা তাদের contact details share করবে for example এটির menu তোমার product এর কোনো coupon offer হতে পারে অথবা free shipping offer হতে পারে কোন tour এ বা prevision offer হতে পারে এছাড়া free ebook download white proper objects category download etc হতে পারে

এবার তোমাকে তোমার product এর service এর একটি exciting offer create exciting offer বলতে পারি এখানে কি বোঝানো হয়েছে যে কোন product এর service এর উপর এমন একটি offer যেটি পেয়ে তোমার potential customer দের যেন মনে হয় তারা যত টাকা তোমাকে pay করছে তার থেকে বেশি তারা জ্ঞানী মানুষ ঠিক আছে এটাই কাজ এবার এখানে জ্ঞানী বলতে কি বোঝানো হয়েছে যে সেই যত টাকা তোমাকে pay করছে তার বিনিময়ে সে কি পাচ্ছে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

যে তোমাকে তোমার product আর service এর উপর কোন exciting offer নিয়ে আসতে হবে যাতে তোমার potential customer দের মনে হয় যে তারা যে এমনকি তোমাকে pay করছে তার বিনিময়ে তারা বেশি develop হচ্ছে because এটা psychological exciting offer কেন হয়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 conversant কে objective রেখে remarketing or retargetting online pay judgement তোএটি বলতে কি বোঝানো হয়েছে friends আমি কি বলেছিলাম যে social media তে তারপর google ad আমরা আমাদের বিভিন্ন business objective এর জন্য বিভিন্ন ad compartment এবং starting এ আমরা brand awareness branding to objective এ ad রাখবো এবং আমাদের যখন branding মোটামুটি হয়ে যাই এবং যখন কিছু result পেতে শুরু করব কারণ আমাদের ad বাড়লে কিন্তু বেশি কাটবে তখন আমরা conversant কে ঢোকাই এই conversant কে objectivate এ ad রাখবো আরো বেশি lead আর fail করানো right so এবার আমরা social media google এ conversant কে official এর so exciting offer এর delivery create করেছিল তোমার product এর সেটি হল ad campaign branch যেমন let generation ad call ad facebook messenger ad whatsapp ad browser traffic ad team এ join secretive আমাদের adjoin করলো but এই exciting offer এর ad টা কি আমরা আমাদের কুড়ি তারিখের audience থেকে শুরু করবো অর্থাৎ যেসমস্ত audience রা আমাদের brand এর সমন্ধে এর আগে জানেন বা প্রথম ধরো আমাদের brand এর সঙ্গে interact করলো

যে remarketing or retargeting ad campaign branch এর তরফ so এখানে remarketing or retargeting বলতে কি বোঝানো হয়েছে যে যে সমস্ত audience রা তোমার brand এর সঙ্গে প্রথমবার interaction করছে বরং তারা আগেও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 তারা তোমার product এর servicing পাচ্ছে অথবা বলতে পারো যারা তোমার paying customer এ এখনো convert হয়নি তো তুমি তাদের অর্থাৎ শুধুমাত্র সেইসমস্ত audience কে target তোমার ad capability রাখবে ওটা তোমার atlist শুধুমাত্র সেইসমস্ত audience কেই show on এরপরে তোমার ad এর conversant rate ও ভালো হবে এবং আমি আমার experience থেকে বলবই most of your self remarketing or retargeting experiment for example তুমি Amazon flipkart এইধরণের যত website আছে গিয়ে কোনো product activate করে রাখবো তারপর তোমার সেই website থেকে বেরিয়ে অন্য যেকোনো mobile apps অথবা social media site এ গেলে তখন সেই activert করা product ই ad বার বার দেখবে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 এবং আমি যদি estimate এর adbudget করি আমার experience থেকে এই ধরণের ad run করাই তবে তুমি পরের দিন পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে দেড় ঘন্টায় আনবে হ্যাঁ আমি জানি এটা অনেকের কাছে বেশি হতে পারে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 email marketing তোমাকে এই সময় email marketing এর উপরেও বেশি focus করতে হবে অনেকেই email marketing এর order underestimate করা but email marketing একটি ssc weblist নড়চড় করা এবং convert করা page টাই যে তুমি read maker এর মাধ্যমে যে email id গুলো collect করেছে তাদেরকে strategically তোমার মনে রাখতে হবে stratic এর oper relate content credit score mail send তুমি two two credidants নাওনি অথবা এখন যেহেতু তারা নিজেদের influence থেকে তোমাকে contact reading send করেছে এবং তোমার brand এর সঙ্গে আদৌ তারা interact করেছে তো সেখান থেকে তোমার convert হওয়ার chance এবং যেটা কিন্তু আমি তোমাদেরকে এর আগেও বললাম যে তুমি থেকে পাওয়া email id এর যে দেখালো statement only সেটিকে target করে remarketing ad কোনো এক term বলব এবং এর ফলে তুমি better এর জন্য যেহেতু এটি তোমার potential customer এর জন্য so বুঝতেই পারছো যে আমাদের email marketing continue রাখতে হবে তবে শুধু email marketing ই নয় আমাদের social media marketing lawSDO এই content marketing এর conservant এটার সঙ্গে আমাদের conversation boring কে remarketing or retargeting ad campaign branch তাহলেই আমরা আমাদের small discuss এর জন্য খুব সহজেই এবং খুব শীঘ্রই এবং আমাদের small business এ job so বুঝতেই পারছ যে আমাদের organic marketing অথবা inbound marketing এবং paid অথবা outhouse marketing এর bid strategy use করে আমাদের small discussing খুব সহজেই এবং খুব শীঘ্রই grow করতে পারবে তবে strategy এখানেই শেষ হচ্ছে না এর পরেও আরো category রয়েছে যে কিকরে আমরা sale হওয়ার পরেও ফিরিয়ে আনতে পারবো তা বলতে পারো reading পড়ে রাখতে পারব যাতে তারা আমাদের ছেড়ে computer এর কাছে না বোঝা যাই এবং কি করে তারপর আমরা data document approaching করতে পারব করতে পারব কি করে আমরা আমাদের অর্থাৎ key perform indicated in measure করতে পারবো small business হচ্ছে further recruit করতে পারবে optimise করতে পারবে এবং খুব সহজেই আমাদের small business কে grow করতে পারবে তো এসমস্ত debut এ তোমার availability দেখছেন আপনি যদি আপনার দুর্গতির জন্য complete strategic হতে চান তবে আমার সঙ্গে contact করে শীঘ্রই consultation booking করতে পারো এবং সেখানে আমরা আপনার business এর সমন্ধে details এ জানি এবং আমরা business কে কি করে digital marketing এর through strategically grow করা যায় সেটির সমন্ধে আমরা details এ জানি সুতরাং সময় নষ্ট না করে আমার সঙ্গে এখনই contact করতে পারেন এবং এটির pay consultation পেতে পারে সুতরাং whatsapp number এ অথবা phone number এ আমার সঙ্গে এখনই contact করুন এবং আমি আপনার business কে grow করার জন্য always ready so friends দেখিয়েছিলাম যে important digital marketing strategy for small business এই strategy গুলোই apply করে যেকোনো small business তাদের business কে trade এ grow করতে পারে online এ friends আমি এতটুকু বলতে পারি এরকম valuable content তোমরা অন্য কোনো digital marketing youtube channel এ পাওয়া যায় বিশেষ করে bangla id digital marketing youtube channel এ তো পাবেই so friends এবার আমাদের topic এ ঢুকবো তোমাদের topic এ so friend তুমি আমাকে support করো video পছন্দ হলে like করো আমার channel টিকে subscribe করো এবং আমি তোমাদের যদি এই ধরণের ভালো ভালো video নিয়ে আসতে থাকি তোমরা দেখতে থাকো শিখতে থাকো এবং like এর grow করতে থাকো তবে এখানেই শেষ নয় এখন যেসমস্ত business আপনারা এই video টিতে দেখছেন বিশেষ করে যে সমস্ত small business and local business order এই video টি দেখছেন আর আপনারাও সহজে বুঝতে পেরেছেন যে আপনি two thousand twenty two তে কি করে আপনার small business digital marketing strategy এর মাধ্যমে tradex grow করবে সুতরাং আপনি যদি এই সমস্ত most important digital marketing strategically সঠিকভাবে সঠিক উপায়ে আপনি small business এর জন্য apply করতে চান এবং আপনার small business এবং local business কে grow করতে চান তাহলে আমার সঙ্গে এখনই contact করুন এখন আমরা আমাদের small and local business digital marketing service strategy এর উপর sixty percent discount দিচ্ছি এটি আমাদের many years sale offer এই offer টি আমরা বেশিদিন পর্যন্ত রাখবো না সুতরাং এই offer টি শীঘ্রই শেষ হয়ে যাবে সুতরাং এই বিষয়গুলোকে mail করবেন আপনার মত project small and local business উনারা already আমাদের sixty percent discount package টি নিয়েছে এবং তাদের business টি আমরা grow করছি সুতরাং আপনি যদি আপনার business কে grow করতে চান তবে আমার সঙ্গে contact করতে পারেন আমি আপনাকে even pay consultation provide করছি এখন যদি পরবর্তী সময়ে কাজে লাগে সুতরাং আপনার business কে grow করার এই বিশাল সুযোগটি miss করবেন না আমার সঙ্গে contact করার জন্য আপনি skinner এ দেওয়া whatsapp number এ আমার সঙ্গে direct contact করতে পারেন অথবা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 আপনার জন্য আমরা যেই sixty percent discount offer টা নিয়ে এসেছি যদি এখনো সংগ্রহ এবং আপনার small and local business কে grow করুন two thousand twenty two তে তো আজকের মধ্যে এতটাই friends next video তে আবার দেখা হচ্ছে video টি পছন্দ হলে like করবে guide করবে একদম নতুন কোনো video যেদিন upload করবো সেটা সময়ব্যাপী চালানো হবে প্রথমেই এছাড়া আরেকটি request video টি তোমার কেমন লাগলো নিচ্ছে comment করো অবশ্যই tell them keep watching শুভ সন্ধ্যা রিফাত। হ্যাঁ, শুভ সন্ধ্যা কেমন আছো? এইতো ভালো আছি তুমি কেমন আছো? এইতো আলহামদুলিল্লাহ, তো আর কি? আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো, আজকে আমাদের বিষয়টা হলো ধর্ম বা religion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 ধর্ম হলো এমন একটা আচরন বা বলতে পারি অনুশীলন, যেটার মাধ্যমে আমরা একটা বিশ্বাস রাখি বা একটা এমন দৃষ্টিভঙ্গি যেটা আমাদেরকে উম কোন একটা নিদিষ্ট বিষয়ের উপর বিশ্বাস রাখতে বলে আহ কিছু স্থানগুলোকে পবিত্রস্থান হিসেবে আমরা চিহ্নিত করি, কিছু ভবিষ্যৎবাণী, কিছু নীতিশাস্ত্র বা সংস্থা আহ বা এমন কিছু সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থা যেগুলো মানুষ জাতিকে অতি প্রাকৃত অতিমজিও এবং আধ্যাত্মিক উপাদান গুলোর সাথে সম্পর্কিত করে।

এই বিষয়গুলোর সাথে আহ মূল কাঠামো যেটা সেটা হচ্ছে যে বিশ্বাস

আহ ধর্ম বিষয়টা আসলে আহ ঐশ্বরিক তাইনা আহ এইটা যে যেইরকম ভাবে বিশ্বাস করবে তার কাছে সেটাই ধর্ম। তুমি কোন ধর্মের অধিকারি?

তো আমরা মূলত ইসলাম ধর্মের যখন অধিকারী তো আমরা অবশ্যই আমরা এক আল্লাহ তায়ালার ইবাদাত করি, হ্যাঁ তাইনা এবংআল্ফ়া আল্লাহ ছাড়াতো আমরা কারো পায়ে মানে কারোর নিচে মাথা নত করি নাহ তাইনা। তো

হম আমি একটা বিষয়ে include করতে যাচ্ছি এখানে যে আমরা ইসলাম ধর্মের অধিকারী ঠিক আছে কিন্ত আহ সারা বিশ্বব্যাপী কতগুলো ধর্ম আছে তুমি কি জানো? হ্যাঁ, অনেকগুলোই ধর্ম আছে যেমন- বৌদ্ধ, খ্রিষ্টান, হিন্দু ধর্ম, আমাদের ইসলাম ধর্ম তো আছেই । হুম অবশ্যই আহ সারা বিশ্বব্যাপী আনুমানিক দশ হাজার স্বাতন্ত্র ধর্ম রয়েছে

প্রায় দশ হাজার । তার মধ্যে ইসলাম ধর্মে

জনসংখ্যা সবচেয়ে থেকে বেশী সারাবিশ্বে হম মানে এইটা আমরা মনে করি যে সারা বিশ্বের মধ্যে ইসলাম ধর্মের লোকজন সবচেয়ে বেশি কিন্তু গবেষণায় বলে যে আহ প্রায় চুরাশি percent জনসংখ্যাই হচ্ছি খ্রিষ্ট ধর্ম বিশিষ্ট, তারপর ইসলাম, তারপর হিন্দু, তারপর বৌদ্ধ বা লোক ধর্ম এরপরে অন্যান্য ধর্ম গুলোর কথা বলা হয়েছে। তো

কিন্তু তারপর ও আমরা জানি আমরা বিশ্বাস করি যে একসময় ইসলাম ধর্মই হবে আহ ইসলাম ধর্মের জনসংখ্যাই হবে সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি তাইনা তো, তোমার কি মনে হয় যে আমাদের ইসলাম ধর্মের মানে পরিপূর্ণ সব যে শিক্ষা নীতি এইগুলো কি আমাদের মনের মধ্যে কোন চাপ সৃষ্টি করে বা মানে কোন ধরো যে মন নষ্ট করে। তোমার কি মনে হয়? না না আমি কখনোই এই ধরনের বিশ্বাস এই করি না যে আমার ধর্ম আহ কোন খারাপ কাজ উম কোন চাপ কোন বাধ্যবাধকতা এরকম কিছু সৃষ্টি করে বরং ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম ধর্মের মাধমে উম শুধু শান্তির প্রতিষ্ঠার কথাই আলোচনা করা হয় আহ কিভাবে মানুষে মানুষে সুন্দর ভাবে বসবাস করা যাবে আহ কিভাবে আল্লাহ তাআলার মানে আমাদের যিনি সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তার ইবাদাত বন্দেগী করার পর আমরা এই দুনিয়ার জীবন যাপন সুন্দরভাবে করতে পারবো সে শিক্ষাই আমাদেরকে ইসলাম দেয়। তো আমরা যে আমরা আমাদের কোরআন শর্রীফে যে ইসলামে যে কোরআন শরীফ আছে আমাদের শিক্ষার যে মূল পাঠ্যবই আমরা সেইখান থেকে কিন্তু অনেক কিছুই জানতে পারি হ্যাঁ যার আমরা হয়তো কম বেশি অনেকেই জানি যে কোরআন শরীফ আমাদের কিন্তু বাধ্যতামূলক । সেটা কিন্তু মানে পড়তে হয় মানে এইটা বিষয়ে না জানলেও মানে এইটা যে পড়লে বা চোখে দেখলে যারা মানে পড়লে যে যতটুক নেকি পাওয়া যায়

হ্যাঁ, আমার মনে হয় যে প্রতিটা ধর্মই চায় যে শান্তি, প্রতিটা ধর্মই চায় সবাই ভালোভাবে সুন্দরভাবে সুস্থ ভাবে বাঁচুক উম এখন মনুষ্য ধর্ম বলেও একটা কথা থাকে যে ধর্মের মাধ্যমে উম মানুষ তার ভালো মন্দটা কি করছে কি করবে এই ধরনের কিছু নির্ধারণ করে । হম তো আমাদের যে ইসলাম ধর্মের যে মানে নিয়ম নীতিগুলো যেগুলা আছে হ্যাঁ সে জায়গায় তোমার কি মনে হয় অন্য ধর্মের থেকে কি অনেক সুন্দর না মানে সব ধর্মেরই তো সুন্দর দিক আছে, নিয়মনীতি তো আমাদের ধর্মের তো আমাদের কাছে অবশ্যই আরো একটু সুন্দর এবং মানে অনেক ভালো লাগে তাইনা। হ্যাঁ অবশ্যই ইসলাম ইসলাম সবার সেরা ধর্ম তুমি কি ধর্ম কিভাবে শুরু হলো এইধরনের কোন ইতিহাস জানো মানে ধর্মের শুরুটা কোথায় ধর্মের শুরুটা মূলত আমি যে আমাদের হযরত মোহাম্মাদ সাল্লেল্লাহ আলাহি-সাল্লাম আমাদের আমি যতটুকু জানি যে উনি কিন্তু সব সময় মানে ইসলাম প্রচার নিয়ে অনেক কঠোর পরিশ্রম করেছেন ঠিক আছে । কিন্তু ধর্মের শুরুটা হয়েছে প্রথমে তো আমাদের আদম আলাহি-সাল্লাম হ্যাঁ, আর মানে মানুষের জাতীয় পিতা আমরা বলি আমাদের জাতীয় পিতা মানে মুসলমানদের জাতীর পিতা সবারই । আদম আলাহিসাল্লামের থেকে শুরু হইছে যখন তখন তিনি তো ওই জান্নাতএ ছিলেন হ্যাঁ তখন আল্লাহর সাথে তো মানে আদম আলাহিসাল্লামের তখন কথোপকথন হতো সবসময় তখন আল্লাহতাআলা যখন আদম আলাহিসাল্লামকে বলেছিলেন যে তুমি পৃথিবী তোমাকে আমি মানে প্রেরিত করবো হ্যাঁ তার তার সাথে মানে আদম আলাহিসাল্লাম এর সাথে কিন্তু আর একজন সঙ্গিও দিছেলেন ঠিক আছে কিন্তু আমাদের মানে আদম আলাহিসাল্লাম যে যে যার সাথে সঙ্গী মানে সঙ্গী ছিলেন তার নামটা মনে নাই তো

হ্যাঁ হাওয়া আলাহিসাল্লাম, হ্যাঁ right তো উনিও ছিলেন কিন্তু আদম আলাহিসাল্লাম এর সাথে তো উনারা যখন দুইজন যখন পৃথিবীতে যখন মানে বসবাস করতে শুরু করছেন হ্যাঁ তখন কিন্তু উনারা দুইজন ছাড়া কেউই ছিলনা পৃথিবীতে সর্বপ্রথম। আল্লাহ তাদের ইয়া করেন প্রেরিত করেন তো তুমি আচ্ছা আমি তোমার এই কথার সাথে হ্যাঁ আমি তোমার কথার সাথে একটু add করতে চাই যে উম এই পৃথিবীতে হ্যাঁ হয়তোবা আছে দশ হাজার প্রায় দশ হাজারের মত স্বত্রন্ত ধর্ম রয়েছে, তবে এইটা স্বীকার করা হয় যে ইসলাম খ্রিষ্টান এবং ইহুদী এই তিন ধর্ম মতে পৃথিবীর সকল মানুষের একজনই পিতা এবং একজনই মাতা । যে আদি পিতা এবং আদি মাতার নাম হচ্ছে আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম যেটা আমরা ইসলাম ধর্মের মধ্যে বলি, খ্রিষ্ট ধর্মীয়রা বলে হচ্ছে অ্যাডাম এবং ইভ

হ্যাঁ, তাদের থেকেই আহ মূলত এই মানব জাতি সৃষ্টি হয়েছে, আর তাদের মাধ্যমেই মানুষের মধ্যে ধর্মের ও সূত্রপাত হয়েছে তো আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম আহ তাদেরকে পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহতাআলা জিব্রায়িল আলাহিসাল্লামের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেন যে কীভাবে

তুমি আমাদের সৃষ্টি কর্তা মহান আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দেয় । তো এইটা হচ্ছে আমাদের ধর্ম মতে আহ ধর্মের যে সূচনা সেটা আর কি উম ইতিহাস তা বললাম এই এছাড়াও বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের আহ ইতিহাস আছে বিভিন্ন রকমের চিন্তা চেতনা আছে । তবে আমার কাছে মনে হয় আমার ধর্মের যে টা বলা হয়েছে এটাই সত্য এবং এর উম এর থেকে আলাদা কোন কিছু কখনই হতেই পারে নাহ আমরা কিন্তু সব সময় মানে সব জায়গায় দেখি যে মানে আমাদের আশেপাশে যারা হিন্দু বলো হিন্দু বলো বা খ্রিষ্টান বলো হ্যাঁ তারা কিন্তু আমাদের যে কোরআন শরীফ হাঁ সেই হ্যাঁ আমাদের এই কিতাব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 আমাদের এই ধর্মটা কিন্তু আসলেই কিন্তু সত্য ছিলো হ্যাঁ অনেকে কিন্তু বিশ্বাস করে নাহ তুমি দেইখো যে এই মরিস বুকাইল হ্যাঁ বিজ্ঞানী চিনবা বা Scientist একজন ছিলেন হ্যা তিনি আমাদের মানে আমাদের পবিত্র কোরআন শরীফকে নিয়ে মানে জানতে চাইছিলেন এই যে আমরা মূলত জানি মিশরের যে President ছিলো আগের ওনার নাম জানো তুমি না আমার ঠিক জানা নেই। মিশরের President ছিলো অর নাম ছিল ফেরাউন হ্যাঁ ফেরাউন কিন্তু ফেরাউন কিন্তু অনেক অনেক বছর আগে মারা গেছিলো তাইনা সেটা সেটা যুগ ছিলো তখন মূসা আলাহিসাল্লাম হ্যাঁ তখন মুসা আলাহিসাল্লাম যখন মূসা আলাহিসাল্লামকে যখন জন্মগ্রহন করেছিলেন মূসা আলাহিসাল্লাম এই মিশরেতে তখন ফেরাউন কিন্তু নিজেকে আল্লাহ মান দাবী করতো হ্যাঁ তখন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 মানে আল্লাহর উম মানে ফেরাউনকে আল্লাহ মানতেন হ্যাঁ তখন আল্লাহতাআলা যখন একদিন মুসা আলাহিসাল্লামকে নদীতে মানে যাইতে বলছিলেন তখন কিন্তু ওই নদীর মাঝখান দিয়ে দুইভাগ করে দিয়েছিলে যে আল্লাহ মুসা আলাহিসাল্লাম কে রাস্তা বানায় দিলেন যাতে মুসা আলাহিসাল্লাম যাইতে পারে ঐদিক দিয়া তখন মুসা আলাহিসাল্লাম যখন পেরিয়ে পার হয়ে গেছিলেন তখন কিন্তু ফেরাউন গেছিলো ওই নদীতে হ্যাঁ পরে যখন ফেরাউন যখন ডুইবা গেছে মারা গেছে কিন্তু অনেক মানে আল্লাহতাআলা সেটা কোরআন শরীফেও লিখেছিলেন যে ওর শরীর থাকবে । হ্যাঁ তো এখনও কিন্তু আমরা জানি যে ফেরাউনের শরীর কিন্তু এখনো অক্ষত ভাবে আছে তাইনা । এখনও কিন্তু বিষয়টা কায়রোতে আছে তো আমরা এই এইকে তোমার এই কাহিনী বলাটার মাঝে আহ একটু কম বেশী হয়ে যাচ্ছে একটু ভুলভাল হয়ে যাচ্ছে । আর যেহেতু সরাসরি আল্লাহ তাআলা এবং কোরআন নিয়ে আমরা কথা। মানে এই reference গুলো দিচ্ছি তো এই ভুল ভাল গুলো আহ একটু এড়ায় চললে ভালো হয় মনে হয় তাইনা?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 অবশ্যই যা আছে তার হুবহু বলতে হবে তার এতটুকু ও কম বেশি করে বলা যাবে না এইটা আমাদের ধর্মের নিয়ম হ্যাঁ